হ্যাঁ বড় একটা মাঠ আছে। মাঠের মধ্যে ছোট ছোট ঘরও আছে। তারপরে একটা মাথায় টুপি পরে একজন কাজ করছে। গাছপালাও দেখা যাচ্ছে। বুলডগ দিয়ে দেখছি ঘরগুলো ভাঙছে।

এইটা একটা বড় বইয়ের দোকান দেখা যাচ্ছে একটা ভদ্রলোক বসে আছে আ রঙিন রঙিন বই দেখা বই খাতা দেখা যাচ --

একটা ছোট্ট ঘরের মধ্যে একটা লোক কাজ করছে তার দেখা যাচ্ছে হাতুড়ি দেখা যাচ্ছে ড্রিল মেশিন দিয়ে ফুটো করছে লোকটা সাদা জামা পরে আছে জিন্স প্যান্ট পরে আছে ছোট্ট ঘর ।

পায়ে বুট জুতো লাল জামা পরে আর উম আকাশী কালারের --

মনুমেন্টের মতোন লম্বা দেখা যাচ্ছে। ঘর লম্বা লম্বা তার দেখা যাচ্ছে। ঘর বাড়ি দেখা যাচ্ছে।

একটা বড়ো হল রয়েছে হল ঘরের ভেতরে চেয়ার বেঞ্চি পাতা রয়েছে বেঞ্চির পাশে সবাই বসে রয়েছে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা ড্রেস পরে দেখাশোনা করছে তাদেরকে পাকা দেখা--

তা মাঠের মধ্যে সিঁড়ি করা আছে তার পাশে কাপড় দে (দিয়ে) একটা পাঁচিলের মতো কাপড় দিয়েছে তার একটা পাশে গাছ আছে বড়ো গাছ আ- মেয়েরা সবাই--

রাস্তার উপরে বড়ো একটা বাড়ি দেখা যাচ্ছে | বাড়ির পাশে ওই রাস্তার মধ্যে একটা অটো দাঁড়িয়ে আছে | বাইক দাঁড়িয়ে আছে।

এটা দিদিমণি দেখাশোনা করছে বড়ো একটা দেয়াল দেখা যাচ্ছে তার নিচে লাল বর্ডার দেওয়া রয়েছে পাখা দেখা যাচ্ছে দরজা দেখা যাচ্ছে।

একটা মসজিদ দেখা যাচ্ছে সাদা রঙের আর সোনালী কালার এর কাজ করা আর অনেক চূড়া দেখা যাচ্ছে কালো রঙের গেট করা আছে কালো কালো স - স এ ঘাস দেখা যাচ্ছে ।